বড়ো শপিং মল দেখতে পাচ্ছি যার নাম হলো সি.টি সেন্টার এবং এই সি.টি সেন্টার রয়েছে এস.ভি.এফ সিনেমা একটি আইনক তার মধ্যে প্যাণ্ডালিস্ট রয়েছেএবং বাটার জুতার দোকান রয়েছে।

একটি সাইকেল দাঁড়িয়ে রয়েছে | সাইকেলের হ্যান্ডেল দেখা যাচ্ছে ব্লু কালারের |সাম তার ওই ব্রিজ দিয়ে একটি লোক হেঁটে আছে।